যেখানে পেট্রোল ও ডিজেল ভরাবার এন্ট্রি রয়েছে।

পাশে বোর্ড এ লেখা আছে চান্দ্র কোনা রোড ।

সামনে বি - বিদ্যালয়টি এই বিশ্ববিদ্যালয়টির নাম হল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় যেটি মেদিনীপুরে অবস্থিত।

যেখানে ধাঁধা বড় বড় দালান দেখতে পাওয়া যাচ্ছে পুরো বিল্ডিং টি সাদা কালার এর তার সামনে লোহার রেলিং এর গেট দেখতে পাওয়া যাচ্ছে ।

সামনে একটা পার্ক দেখা যাচ্ছে যে পার্ক টি মাত্র বানানো চালু রয়েছে অ্যা সমস্ত কাজ চালু চালু রয়েছে।